কলা গাসও দেখা যাচ্ছে এখানে খোলা আকাশও দেখা যাচ্ছে।

এ একটি ফুটপাথে দোকান দেখা যাচ্ছে সেখানে অনেক রকমের পান দেখা যাচ্ছে কলা দেখা যাচ্ছে কয়েকটি সাতিও দেখা যাচ্ছে।

নি লেখা রয়েছে তরুণ সংঘ উপরে খোলা আকাশ নীল কালার এবং সাদা কালারের আকাশ।

নিসে টাচ-টাইচ লাগানো রয়েছে ওপরে অন--

এ একটি অটোও সিল হলুদ এবং সবুজ রঙ্গের।

তিনজন লোককে উ একজন সবুজ রঙ্গের এবং খালো কালারে রঙ্গের প্যান্ট আরেকজনার হলুদ এবং শ কালো কালারের প্যান্ট এবং আরেকজনার --

এবং একটি লোকও দেখতে পাচ্ছি ঘরটির দরজা লাগানো রয়েসে গ্লাসের।

কয়েকটি জলের বোতল এবং কয়েকটি ফান্ডাস এবং কয়েকটি লেসুর কয়েকটি এস্প্রাইটের বোতল দেখতে পাচ্ছি একটি টুল দেখতে পা--

কাপগুলুর কালার সাদা রঙ্গের একজন লুকের শার্ট সাদা রঙ্গের এবং অন্যজন লুকের শার্ট বাদামি রঙ্গের।

একটি বাইক কে_টি_এম অনেকজন লোক দাঁড়িয়ে রয়েসে।